এই চিত্রে দেখতে পাচ্ছি একটি জিম যেখানে মানুষগুলো জিম করছে একটি লোক আমার দিকে তাকিয়ে রয়েছে এবং আ-টু- লাইট রয়েছে যে পিছনে অনেক লোক জিম করছে।

একটি ছেলে -এ যে ফটো তুলছে আয়নার সামনে এবং সেই ছবি টি ফেস বুক -এ পোস্ট করে অনেক লাইক শেয়ার আর কমেন্ট পাবে। মেয়েদের রাতের ঘুম ওড়াবে এবং পিছনে আর একটি ছেলে দেখা যাচ্ছে।

দোকানটির সামনে একটি গাছ দেখা যাচ্ছে। দোকানটিতে উম তার পাশে একটি দোকানে শাটার বন্ধ অবস্থায় রয়েছে ।